creating dummy content এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব devel module ব্যবহার করে dummy content বানানো
tutorial record করতে ব্যবহার করছি উবুন্টু অপারেটিং সিস্টেম drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন
কিছু প্রয়োজনীয় বিষয় যা drupal site নির্মাণ করতে প্রয়োজন তা হল one content থাকা এটি লেআউট views এবং ডিজাইন বুঝতে সাহায্য করবে
কিন্তু আদর্শভাবে বাস্তব content ব্যবহার করা উচিত নয় ধরুন একটি content type but field বদলাতে হবে
সমস্যা হল সেখানে গিয়ে বাস্তব content edit করতে have যাতে সময় নষ্ট have
এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ content types যাচাই করে নিশ্চিত করতে হবে যে আমরা যা চাই তারা তাতে কাজ করছে
আমরা এখন পর্যন্ত শুধুমাত্র কয়েক ধরণের fields দেখেছি
এটি আমাদের cincinnati node ধরুন cincinnati group তাদের সাক্ষাতের জন্য fee charge করতে চায়
তারা এটি site রাখতে চায়
আমরা টাকার জন্য দশমিক বা integer ব্যবহার করতে পারি যা একটি পূর্ণ সংখ্যা
ধরুন আপনি একটি integer চয়ন করেন কারণ তারা মাত্র 10 dollars নেয় কিন্তু পরে তারা 1099 dollars charged করার সিদ্ধান্ত নিয়েছে
এতে অসুবিধা আছে
একটি integer দশমিককে বদলানো যাবে না বিশেষ করে ইতিমধ্যে content যোগ করলে থাকে
তাই এটি দরকার যে এই ব্যাপারে আগেই ভাবতে হয়
আমরা কিছু জালি content দিয়ে এগুলি পরীক্ষণ করতে পারি একবার পরীক্ষণ সম্পন্ন হলে এগুলি সহজে সন্নিবেশ করা এবং সহজে মোছা যেতে পারে
মনে রাখবেনআমাদের একশ বাস্তব contents প্রয়োজন নেই শুধুমাত্র কয়েকটি জালি contents
এই সমস্যার সমাধান হল devel module drupal org/project/devel এ যান
এখন পর্যন্ত আমরা modules বা drupal website এক্সট্রেন্ড সম্পর্কে বলিনি এটি আসন্ন tutorials করব
কিন্তু এখানে আমরা devel module সংস্থাপন এবং ব্যবহার করা শিখব এটি কিছু প্রভাবের ধারণা দেয় যা drupal module আমাদের দিতে পারে
নীচে scroll করে download সেকশনে যান এই screen আপনার জন্য ভিন্ন দেখতে পারে
drupal 8 dot x সংস্করণ সবুজ অংশে উপরে রয়েছে তাই তা চয়ন করা নিশ্চিত করুন
না হলে development release এ টিপুন
এখন এটি করার দুটি উপায় রয়েছে আমরা এটি download করতে পারি কিন্তু এটি ডেস্কটপে অনেক অপ্রয়োজনীয় files দেবে
আমরা ডান click করতে পারি browser or নির্ভর copy আমরা copy link বা copy link location দেখি
উভয় ক্ষেত্রেই tar বা zip file link টিপুন কিন্তু dev file টিপবেন না কারণ সেটি কাজ করবে না
এটি প্রকৃত ফাইলগুলির links
একবার সেটি পেলে site ফিরে আসি extend we টিপুন এবং তারপর install new module we
এখন url কে install from a url field a paste করুন ভালো internet সংযোগ now থাকলে আপনি url থেকে সংস্থাপন করতে পারেন
অন্যথায় আপনার সুবিধার জন্য devel প্যাকেজ এই পৃষ্ঠায় code files link দেওয়া হয়েছে
অনুগ্রহ করে এটি download করে choose file বিকল্প চয়ন করে upload করুন install টিপুন
এখন enable newly added modules এ টিপুন
এটি minimize করতে core শব্দে টিপুন তারপর scroll করুন
development ব্লকের নীচে devel এবং devel generate দেখি অন্যগুলি উপেক্ষা করুন
devel এবং devel generate a চেকমার্ক করুন তারপর নীচে scroll করে install a টিপুন
মনে রাখবেন drupal we সর্বদা নিশ্চিত করতে have যে আমরা save install ইত্যাদিতে টিপেছি
এখানে একটি সবুজ ম্যাসেজ 2 modules have been enabled পাওয়া উচিত
লাল রঙের কোনো সাবধানতা ম্যাসেজ দেখলে চিন্তা করবেন না এটি গুরুতর error নয়
content একটি গুচ্ছ বানাতে configuration we টিপুন বামদিকে generate content link দেখব এটিতে টিপুন
এখন প্রয়োজনীয় testing করতে আমরা যতগুলি চাই content বানাতে সক্ষম
আমরা events এবং user groups চয়ন করব কারণ 2 ধরনের content types পরীক্ষণ করতে হবে
লক্ষ্য করুন এখানে delete all content in these content types before generating new content রয়েছে এটি জালি একাউন্ট মোছার জন্য
এখানে একটি চেকমার্ক রাখি এবং 0 nodes বানাই এটি সকল events এবং user groups মুছবে
এতে সেগুলিও থাকে যা আমরা নিজে বানিয়েছি উদাহরণস্বরূপএটি করলে cincinnati user group ও চলে যাবে
তাই এটি uncheck করি 50 টি nodes বানাই
এক বছর go যাই
আমাদের nodes comments নেই
maximum number of words in titles কে 2 তে বদলান তা না করলে এটি দীর্ঘ lorem ipsum টেস্ট বানাবে
generate টিপুন অবিলম্বে সাফল্যের ম্যাসেজ পাই এটি কাজ করছে কিনা যাচাই করতে content a টিপুন
এখানে 50 টি নতুন নোডের তালিকা রয়েছেঅর্ধেকevents এবং অর্ধেক user groups
যে কোনো একটিতে টিপলে দেখেন যে devel তৈরী হয়েছেdescription a অনেক text একটি event logo
একটি জালি event website একটি date sponsor হিসেবে এক user groups চয়ন করেছে এবং কিছু event topics নির্বাচিত হয়েছে
এখন লেআউট করতে পারি আমাদের views এবং অন্যান্য সকল জিনিস যা সাইটের সাথে করতে হবে
devel অনেক জালি একাউন্ট বানিয়ে অনেক সময় বাচিয়েছে
এটি drupal org তে ডাউনলোড করা module থেকে দেওয়া drupal এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একে contributed modules বলে এই বিষয়ে পরে শিখব
এর সাথেই আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি in tutorial আমরা শিখেছি: devel module ব্যবহার করে dummy contents বানানো
এই video acquia এবং ostraining থেকে অভিযোজিত এবং spoken tutorial প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত
এই video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন
spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র the আমাদের সাথে যোগাযোগ করুন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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ